বোয়াল মাছ ইত্যাদি মাছ রয়েছে আর একটা ওজন মেশিন রয়েছে আর একটা লোক রয়েছে ।

আর পেট্রল পাম্প দেখে বোঝা যাচ্ছে যে এটা ইন্ডিয়ান অয়েল এর পেট্রল পাম্প এছারাও কিছু মানুষ রয়েছে। ।

একটি মেয়ে বসে রয়েছে একটা চেয়ারের মধ্যে মাঝখানে পাঁচজন মাইল বসে রয়েছে গোল করে ।

এখান থেকে বাইরে থেকে একটা তুঁতে রঙের গাড়ি ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।